এখানে কয়েক জন লোক দেখা যাচ্ছে। কয়েকজন লোক বসে আছে। এর দুজন লোক দাঁড়িয়ে যেন কি কথা বলছে। একজন উম মাওলানা দাঁড়িয়ে আছে।

কয়েকজন মাওলানা বসে আছে | আসলে এটা একটা মসজিদ ঘর | এরাবিক দিয়ে দেওয়ালের মধ্যে কিছু লেখা আছে |আর ঘড়িটার টাইম দেখা যাচ্ছে সুন্দর পরিষ্কার।

হয়তো টিফিন -এর সময় | দুপুর বেলা স্কুল -এ যে টিফিন -এর সময় যে বাচ্চা রা খেলে তাই হবে | পিছন দিয়ে একটা ঘেরাও করা আছে | আর পিছনের গাছ গুলো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগছে ।

ছবিটা তে একটা ঘর আছে । ঘরের সামনে একটা এ.টি.এম আছে | গেট -এর সাইড -এ | এর ওপরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার ।

বাইরেও কয়েকজন দাঁড়িয়েছে। দুজন একজন ভদ্র লোক একজন মহিলা কি জেনো করছে।

মানে অনেক থেকে রেখেছে হয় তো আর পিছন দিকটায় পুরো ক্ষেত দেখা যাচ্ছে আর দূর উ উ দূর দিয়ে দেখা যাচ্ছে একটু একটু পাহাড়ের ছবি।

এই ছবিটা তে ঘরটা দেখে মনে হচ্ছে ঘরের কাজ চলছে আর বাঁশ ও বাধা আছে উপরে খুঁটি খুঁটিগুলো বানানোর--

আবার নিচে একটা দোকান আছে | হ্যাঁ মনে হয়ে দোকানের কোনো ইনোগ্রাশন ছিল ।

এই ফটো তা দেখা যাচ্ছে উম ভিতরে একটা ঘর আছে বড় সুন্দর | আর গেট এর মাঝখান দিয়ে যে গাছ গুলো উঠেছে--

এই ফটো টাতে দেখে বোঝা যাচ্ছে যে এখেটায় বিল্ডিংএর কাজ চলছে এই জন্য বাঁশ গুলো দাঁ ইয়া করে দিয়েছে উপরে ঢালাই হয়েছে।